বেশ বড়ো দেখে বিল্ডিং আছে ওয়েট মে অনেক গু অনেক বড়ো বিল্ডিং আছে সে বিল্ডিং টাও বিল্ডিং এর সামনে--

উম রাস্তা আছে রাস্তার পাশে বেশ বড় বড় বিল্ডিং । দোকানগুলো আছে দোকান দোকানে পোস্টার লাগানো আছে। মোনমোহনীর দোকান আছে দোকান আছে।

রাখা আছে কাঁচের ভেতরে সাজানো।

টা বসে বসে আছে টুপি পরে আছে। জুতা আছে উম একটু হাতেও ওপরে হাতেও জুতা আছে।